একটা প্রচুর বড় একটা মাঠ দেখতে পেলাম সেই মাঠে দুরকম ঘাস আছে আহ একরকম সবুজ একরকম লাল আর একটা মাঠে বাঁশ বুতা আহ মানে পুতানো আছে।

সেই ডাইনোসর রয়েছে এবং চারিদিকে আবার রয়েছে এ পা অ্যা গাছপালা।

অচে একটা নদী। সেই নদীর ধারে একটা উম ঘর রয়েছে।

দেখতে পাচ্ছি একটা লাইব্রারি । লাইব্রেরী -তে অনেক ধরনের বই রয়েছে। সে লাইব্রেরী -তে বিভিন্ন রকমের বই কলম খাতা এবং ইত্যাদি আরও বিভিন্ন ধরনের পাওয়া যায়।